বলেছে দেখছি দেবে দাঁড়াও বাবা হ্যাঁ আর কি বলবো বলো এইসব, কাউকে আর কিছু বলা যায় না জানো তো?

ও বাদ দাও ছাড়ো

কিন্তু কিন্তু ছা সবকিছু ছা ছাড়ো মানে এই নয় যে ছেড়ে দেবে।

একটা কথাই বলবে দেখ তোর মা আমাকে টাকা দিতে পারছে না। তুই বরং তুই বরং আমায় টাকাটা মিটিয়ে দে।

সে তো বলবো

এতো মানুষের help করে এসছো।

সহযোগিতা করার ওপরওয়ালা আছে। জানো তো? ওপরওয়ালা আছে বলেই তো এখনো টিকে আছো।

আজকে তোমার তুমি তোমার নিজের কর্মের জন্য আজকে টিকে আছো।

খেয়েছো? আবার আরেকটা জিনিস মনে রাখবে।

তুমি যদি কোনো খারাপ কাজ করো তার জন্য তোমার বাড়ির লোকেও suffer করতে হবে।

আজকে আমি যদি খারাপ কাজ করি আমার কর্মফলটা আমার মাকে ভোগ করতে হবে।

হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, কর্মফল তুমি কখন খাবে অতুনু?

খাবো একটু পরে, মা দারুন রান্না করেছে আলু চচ্চড়ি তা সুন্দর বানিয়েছে মাও বললো ওই জন্য দেখাচ্ছে বলছে বাবা দেখতো

আমি বললাম আমাকে চেখে দেখার কি আছে তুমি নিজেই তো রান্না করেছ।

এটা অন্য কেউ, হ্যাঁ রান্নার দিদি যদি এখন যদি করতো ও এখন প্রায় আসে

দেখো তো একটা ঠিক আছে কিনা? দেখো তো ওটা ঠিক আছে কিনা? হ্যাঁ, কত মিনিট হলো অতুনু?

মিনিট আমি বলতে পারছি না, আমি minimum আমি বলে দিচ্ছি আটত্রিশ হয়েছে, নটা আটত্রিশ। এখন আটত্রিশ হচ্ছে?

আটত্রিশ তো মানে ওই পনেরো ধরো না চে কুড়ি মিনিট হচ্ছে, হতে চলেছে। রুটি খেতে বসে গেছি জানো তো?

করে নি পুরো, খেয়ে করে রুটিটা খেয়ে নেবো খেয়ে খেয়ে আবার হ্যাঁ হ্যাঁ মায়ের phone এ কখন যেন?

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এইতো কিছুক্ষণ পরেই খেয়ে নেবো।

আমার?

চল্লিশ তো এই বিয়াল্লিশ তেতাল্লিশ এ ছেড়ে দেব। বিয়াল্লিশ তেতাল্লিশ মিনিট এ ছেড়ে দিবি তো?

ছেড়ে দিলেও হয়ে যাবে আঠাশ মিনিট ত্রিশ মিনিট হয়ে যাবে। এখন না দাঁড়া আর দু মিনিট বলে কেটে দেব। অসুবিধা হবে না তো? হ্যাঁ বোলো তুমি কি বলছো?

আর তুমি খেয়ে নেও আমিও খেয়ে নিচ্ছি তারপরে আবার

হ্যাঁ হ্যাঁ তুমি না, দশ পনেরো মিনিট পরেই করো না।

হ্যাঁ আমি খেয়ে নেবো। ঠিক আছে

না গো আমার লাগবে না, তুমি বরং শোনো

হ্যাঁ হ্যাঁ রাখো, আমি কাটি।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

আচ্ছা আপনাকেও ধন্যবাদ.